এখানে একটি রোডের পাশে উমম দুইটা বড়ো বড়ো গেট দেখা যাচ্ছে.

এ পর্যটক কেন্দ্রের মধ্যে বিভিন্ন গাছপালা জঙ্গল এসব দেখা যাচ্ছে।

এটার লগে একটা বিল্ডিং এটা বিল্ডিংয়ের মধ্যে দুইজন মানুষ দাঁড়ায় রইছে.

চারপাশে প্রচুর গাছপালা ঝোপ ঝাড় দেখা যাচ্ছে.

তিনটা সবুজ কালার এ দুইটা পিংক কালার একটা কমলা কালার আর দুইটা ইয়েলো কালারের নৌকা.

সবুজ টিনের চালের ঘর দেখা যাচ্ছে এবং চারপাশে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

ওয়ালের মধ্যে উ বিভিন্ন রকমের গ্লাস মোম স্ট্যান্ড এইসব দেখা যাচ্ছে।

আগরতলা রাজবাড়ির সামনে আ উম জাতীয় পতাকা উম দেখা যাচ্ছে।

একটা মুদির দোকানের মধ্যে বিভিন্ন রকমের চিপস চকলেট এইসব রাখা আছে.

পাহাড় দিয়ে ঝরনার জল এ-ই নদীতে পড়ছে.

এখানে এটি দেখতে কিছুটা একটি আশ্রমের মতো লাগছে।

এই পাহাড়ের মধ্যে দিয়ে আ আকাশের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে.

এই রেস্টুরেন্টের মধ্যে এ বিভি ও অনেকগুলি চেয়ার টেবিল তারপর টুল এসব রয়েছে।

রেস্টুরেন্টের ওয়ালের মধ্যে বিভিন্ন ফ-ফটো ফ্রেম তারপর এ_সি তারপর লাইটস দিয়ে ডেকোরেশন করানো আছে .

এই অভয়ারণ্যের মধ্যে উম বিভিন্ন সবুজ গাছপালা উমম ঝোপঝাড় জঙ্গল এসব রয়েছে ।

একটি কাঠের উপর অ্যা একটি প্রো পশু দাঁড়িয়ে আছে।

এই ব্রীজের উপর আঃ চার পাঁচ জন মানুষ দাঁড়িয়ে আছে .

চারপাশে বিভিন্ন রকমের গাছপালা দেখা যাচ্ছে।